Hello মিন্টু কেমন আছো? হ্যা পিন্টু বেশ ভালোই আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি তারপরে কি করছো? এইতো উম এ চাষবাস করছি আর মাঠে এসেছিলাম একটু এর আর তুমি ফোন করলে ও আচ্ছা ভালো তা চাষবাস কেমন চলছে? উম এখন চাষবাস বেশ ভালোই চলছে ও খুবই ভালো আমাদের এখানেও চাষবাস হয় তো আমাদের এখানে এখনই just ধানের কাজটাজ শেষ হলো তা তোমাদের ওখানে কি চলছে এখন? তোমাদের ওখানে ধানের কাজ শেষ হলো আর আমাদের এইদিকে শুরু হলো মানে এ এখনো রোয়া চলছে সেটা করাই যেতেই পারে যেমন আমাদের এখানে একটা নিয়ম আছে কি? যে প্রথমে যখন একটা মাঠ তৈরী করা হলো, প্রথমে একটি পাওয়ার টিলার দিয়ে বা tractor দিয়ে হাল করে ওটাকে মানে ওটাকে ভালো করা হলো তার পরে দোকান থেকে বীজ নিয়ে আসা হলো, বীজ নিয়ে এসে বাড়িতে জলে রাখা হলো। জলে কয়েক দিন রাখার পরে পুরাটা অঙ্কুর বের হয়। অঙ্কুর যখন বেরিয়ে যায় তখন ভালো ভাবে অঙ্কুর বেরিয়েছে কিনা একবার দেখে নেওয়া হয়। তারপর ওখানে গিয়ে মাটিতে ওটা ফেলে দেওয়া হয়। তারপরে কিছু কিছু সময়ে জল দিতে হয় তা না হলে ঠিক মতো অঙ্কুর হবে না তো এই ভাবে আস্তে আস্তে করে কয়েকদিনের মধ্যে ঐ অঙ্কুর গাছ ক্রমশ চারা গাছে পরিণত হয়। আমাদের এখানে এভাবেই কিন্তু শুরু হয়। তোমাদের ওখানে কিভাবে হয়? বীজ যদ্দূর তুমি বললে না এ মানে উম চারাটা উৎপাদনে যদ্দূর বললে আমাদের কিন্তু ঐ same process এই হয়। মানে উম একটুও কিন্তু উম বদল নাই তবে কী তুমি বলছো যে তোমার যেটা ভিজানো হয় মানে যেটা তুমি জলে ভেজাতে দিচ্ছ। ওটা তুমি বিক্রি মানে. কিনে দাও কিন্তু আমাদের এটা কিনে না এখানটায় উম মানে যখন উঠে মানে ধানটা উঠে তখন কিছু রেখে দেয় বিক্রি করার জন্য খুবেই ভালো আর সত্যি কথা বলতে এখন তো এইসব আর উঠেই গেছে বলো কিন্তু আমাদের এখানে আগের মতো আছে। আমরা মাঠে যাই, মাটি ঠিক মতো তৈরী করি। তার পরে চারাগাছ নিয়ে সময় মতো হলে

গরু দিয়ে আগে হতো এখন tractor দিয়ে হয় তারপর ঠিক মতো মাঠটা চষে নিয়ে তারপর ঐ গাছটা লাগিয়ে দেওয়া হয়। আমাদের এখানে এভাবেই চলে কিন্তু প্রথমেই মাঠ উম আমাদের এইখানে কিন্তু চুনটা সেরকম দেয় না মানে উম দেয় না, হ্যাঁ দেয় না কারণ উম মানে দোকান থেকে সেই জোড়া বা বীজ নিয়ে আসে তো ওইগুলো ছিটিয়ে দেয় ওহ আচ্ছা। খুব ভালো কিন্তু একটা প্রক্রিয়া ।এই প্রক্রিয়া টা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে এখনো হয় তারপরে দশ পনেরো দিন পরে যখন চারাগাছটা যখন সম্পূর্ণ বসে যায় তারপর

মনে হচ্ছে কেজি তোমার এক কাঠাতে এক কেজি মতো সার লাগে কোথাও পাঁচশ সার লাগে। যেমন ইউরিয়া আছে, ব্রোমর আছে, পটাশ আছে, পরিমাণ মতো সার দেওয়া হয়। তাই তো? হ্যাঁ সেটাই । আমাদের এখানেও এই একই ভাবেই চলে। তারপরে গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে, তিন থেকে চার মাস পরে ওখান থেকে আবার বীজটার

মিনি দিয়ে জল দেওয়া সে সময় চাষ হয়। তো মিনি জল বন্ধ করে দেওয়ার একটা সঠিক সময় তারপর আস্তে আস্তে যখন বীজটা শুকনো হয় তারপর আস্তে আস্তে ফসল ধরে যেটাকে আমরা বলি সোনার ফসল। তাইতো নাকি? হ্যা সোনার ফসল। সেটা মানে এখনো গ্রামের এই ভাষাটা গ্রামে বেশি ই হয়, মানে ব্যবহার হয়। হ্যা সেটাই আমাদের তারপরে ওখান থেকে আমরা যাই, আমাদের এখান থেকে দা বা দিয়ে কাটতে বলে, ওটা নিয়ে যাই, ওটা দিয়ে ওখানে কাটাই হয়। কাটাই করতেও ভালো লাগে, বেশ লাইন লাইন দিয়ে।

এভাবে কাটা শুরু হয়। হম কাটায়, এই দেখো কাটার কথা যখন নষ্টের কথা বললে কিন্তু আগের বার কি হয়েছিল? আগের বার কিন্তু যখন ধানটা কাটার সময় এসছিলো তখন কিন্তু ঐ জলঝড়ের জন্য প্রচুর ধান নষ্ট হয়ে গেছিল। আমাদের এখানে অনেক সময় হয় কি? ধান রোয়া হলো, তারপর হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টির জন্য বন্যা হয়ে গেলো নষ্ট হয়ে গেলো। অনেক সময় ক্ষতিও হয়। বলতে ঠিকমত যদি জল আর ঠিকমত যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে ভালোমতো হয় কিন্তু আবহাওয়া যদি সমস্যা হয়ে যায়, তখন অনেক ক্ষতি হয়ে যায়। অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এর জন্য শুনেছি নাকি জমির নাকি insurance করে রাখতে হয়।